ছোট্ট একটা এইখানে একটা পাখি দেখা যাচ্ছে | পাখি না অনেক বড় একটা কিছু দেখা যাচ্ছে পাখির মতোন পুরো ।

এইটা একটা আ কোম্পানি বা যেকোনো একটা দোকান বা যে কোনো একটা কারখানা এইরকম একটা বাউন্ডারি দেওয়া হয়েছে।

এইটা একটা বিয়ের বাড়ির মতো দেখা যাচ্ছে | এইখানে অনেক লাইট লাগানো আছে | কাগজ ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে | অনেক সুন্দরভাবে এখানে --